এটা একটি জিমের সেন্টার দেখা যাচ্ছে। এখানে এ কিছু-উ ছেলে মেয়ে সব বসে আছে। কিছু বেলুন দিয়ে সাজানো আছে।

টু গেট টু এবং এখানে একটা হরিণের মূর্তি দেখা যাচ্ছে এবং এর ভেতরে অনেক সেলার -রা রয়েছে। পাশে--

এটা একটা অনেকদিনের রাজবাড়ী বাড়িটার পিলিয়ার -গুলো লাল লাল দোতলা নিচতলা এবং ওপরতলা দেখা যাচ্ছে এবং রেলিং দেওয়া ।

এবং ফুলদানি গুলো উম পুরো বোতামের উপুরটা বোতামের মতো লাগছে এবং চারিধার -টা কেমন ধূসর টাইপ -এর দেওয়াল এর--

এবং এপাশটা দেখা যাচ্ছে অনেকগুলো জানলা সেটাও পিলিয়ার গুলো সাদা এবং মেরুন রঙের ।

এটা একটা এয়ারপোর্ট একটা প্লেন দেখা যাচ্ছে এবং অনেকটা বাউন্ডারি ইয়ে জুড়ে জায়গাটা রঙ--

এটা একটা মন্দির মন্দিরের আ উপুরটা হলুদ রংএর একটা একটা মন্দিরের মতোন তার দুই সাইড -এ গাছপালায় ভরা।

এটা একটা লাল রঙের পোস্ট অফিস এবং তার পাশ দিয়ে দুটো জানলা দেখা যাচ্ছে এবং তার উপুরে একটা উমম পোস্টার উমম লেখা আছে ।

চারিদিকে সারি সারি গাছ এবার উপুরটা আকাশটা সাদা লাগছে এবং--

এদিক দেখাচ্ছে এবং নিচটা হচ্ছে কেমন উম মানে শুকনো পাতা ছড়িয়ে রয়েছে ।

এখানে একটা টেবিল -এর মধ্যে উম দুজন লোক বসে আছে এবং চারিদিকে ল্যাপটপ এবং ফোন -এর ইয়ে দেখা যাচ্ছে। উল্টোদিকের--

দুই সাইডে অনেক গাছপালা নিচে অনেক মানুষ জন দেখা যাচ্ছে এবং দুটো দরজ দুটো দুয়োর দেখা যাচ্ছে এবং তারপাশ দিয়ে --

একটা বাইক আসছে। আর রাস্তার এপাশে হচ্ছে একটা বড় রেলিং এর মতো বিল্ডিং । আর এপাশেও একটা বিল্ডিং । বিল্ডিং -টা অনেকটা আ-হ-হ-হ--